এই বিল্ডিং - টির গেট - টি লোহার সাটার দিয়ে ঘেরা এই বিল্ডিং - টি রাস্তার ধারেই অবস্থিত এই বিল্ডিং - টির নাম--

পোড়া মাটির ইট দিয়ে তৈরি। এই স্থাপত্যটি প্রায় ধ্বংসের মুখে রয়েছে। এই স্থাপত্যটির অনেকগুলো দরজা রয়েছে।

বিল্ডিং টির ভিতরে একটি ছোট ফাঁকা জায়গা রয়েছে বিল্ডিং টির চারিদিকে বারান্দা বেষ্টিত অনেক কক্ষ রয়ে--

বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই বাজারটিতে ন্যায্য মূল্যে মাছ বিক্রি হয়।